তবে এইবার মানে যেরকম ফসল আছে মাঠে তো আমার মনে হচ্ছে যে এইবার সবজির দাম আর ফসলের দাম একটু কমতে পারে । কারন তুলনা মূলক ভাবে প্রচুর ফসল লাগানো লাগিয়েছে এ ফার্মের লোকে কোন জমিই মানে খালি নেই । হম যদি সবজির দাম কমে তো বেশ ভালোই হয় বিশেষ করে পিঁয়াজ পিঁয়াজ তো দেখা যাচ্ছে মানে প্রায় সারা দেশেই অগ্নিমূল্য হয়ে যাচ্ছে যাকে বলে প্রায় আশি টাকা মূল্য পেঁয়াজ হয়ে গেছে কেজি এতো দাম দিয়ে সাধারন মানুষ কিভাবে পিঁয়াজ খাবে তাহলে পিঁয়াজ খাওয়া বন্ধ করে দিতে হবে। এটাও একটা আহ মানে দুর্যোগ ব্যাপার কোথাও হয়তো উম বৃষ্টি হয়ে যাচ্ছে পিঁয়াজ যা ছিলো সব পচে যাচ্ছে তো তখন সেখানে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। এই জিনিস গুলো একটা বন্যার উপরেও দাম উঠা নামা হয়। একটা মনে করেন সবজি মার্কেট তো কাচা মাল জিনিস তো আজকে এখন এক দাম আছে তখন একদাম হবে এ বলা মুশকিল কারন আজকে যদি আমি দশ টাকা কিলো কোন জিনিস পাই তাহলে কালকে কিন্তু দশ টাকা সেই জিনিসটা কিলো নাও পেতে পারি ।

কিন্তু সাধারন লোকদের কাছে একটু বোঝ হচ্ছে, কিন্তু চাষিরা কিন্তু এই জিনিসটা মানে এতোটা লাভবান হতে পারছে নাহ । চাষিদের চাষিরা মানে সেই মূল্যটা পাচ্ছে নাহ যারা ব্যবসায়ী তারাই আসলে হম কোলকাতা তো আশি টাকা, মোম্বাইতো দেখালাম একশো টাকা ছুয়ে ফেলেছে পেঁয়াজের দাম দিল্লিতে একটু কম দিল্লিতে পঁচানব্বই টাকা কিলো যা পিঁয়াজের দাম যাচ্ছে মানে ভাবাই যায় নাহ। এইতো চাষিরা সেই যতটুকু লাভ পাওয়ার ততটুকুই পাচ্ছে কিন্তু middleman রা সব লাভটা আরকি তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে তবে চাষিরা যারা আছে চাষিদের খাবার কিন্তু অভাব নেই চাষিরা যারা চাষ করে বা গ্রামে যারা আছে বা যারা চাষ করে জায়গা জমি কিছু হলেও কিছু সংখ্যক জমি থাকলেও। ওরা কিন্তু খাওয়ার মতো পেয়াজ বলো রসুন বলো আদা বলো মানে যাবতীয় যেই কাচা সবজি বলো ওইগুলো কিন্তু ওরা লাগায় খাওয়ার মত তো তাদেরকে তো আমার মনে হয় কিন্তু কিনে খেতে হয় না। কম সংখ্যক লোকই আছে যারা আহ চাষি যে কিনে খায়। হ্যাঁ তারাই ওই নিজেদের জমির শাকসবজি করে ওরা খায় এইবারের সব শাকসবজি ও তো একবারে মানে ইয়ে করতে পারে নাহ যাদের ক্ষেত্রে জমি কম রয়েছে, সব শাকসবজি কি ভাবে চাষ করবো কিছু নাহ কিছু তো কিনতে হয় হ্যাঁ কিছু নাহ কিছু কিনতেই হয় ধরে রাখো একটা এক বিঘা জমির মধ্যে অল্প অল্প করে কিছু হয়তো শাক ডাটা শাক লাগিয়ে দিলো কিছু পালং লাগিয়ে দিলো কিছু হয়তো হম উম রসুন লাগিয়ে দিলো পিঁয়াজ কিছুটা লাগিয়ে দিলো তো এইগুলো তো শীতের ফসল তো শীতের সময় লাগানো যায় অন্য সময়তো আর হবে নাহ আর সিজনাল একটা ব্যাপার থাকে। আর আলুতো সেই সিজনলি ব্যাপার যে আলু আর প্রত্যেকটা চাষির বাড়িতে তো আলু একটা কমন জিনিস আলু তো থাকবেই হম আলুটাতো সবাই ভালোবাসে। হম হম আলু ছাড়া কোন সবজি হবেই নাহ যেকোন সবজির সঙ্গে আলুতো একটা লাগবেই একটা ব্যাপার আছে । তারপরে এইবারে আর কি কি সবজি সবজি এইবার তো লাগিয়েছি মোটামোটি আলুতো লাগিয়েছি অনেকটাই আর কিছু আছে হুম পিয়াজ আছে রসুন আছে। আদা কিছুটা আছে আর ওই ডাটা শাক ফেলেছিলাম ডাটা পালং আর কিছু ফুলকপি আর একটু পরিমান মত বাঁধা কপি এইগুলা আছে এই মোটামুটি কাঁচা সবজি। বাড়ির খাওয়ার মতো হয়েই যায় টমেটো বেগুন এইগুলো লাগানো আছে তো এইগুলো বাড়ি থেকে আমাদের হয়ে যায় মোটামুটি কারন বাড়িতে যেহেতু আছে। আর চাষ যেহেতু আমাদেরকে করতেই হচ্ছে তো এইগুলো তো করাই যেতে পারে।

হ্যা ধান চাষ তো হয় তো ধান তো এখন চাষের সিজন এখন চলে গেছে তো এখন তো আলুর সিজন সবে আলু লাগিয়েছে । আর একটা ধান চাষ হয় ব্যুরো ধান যেটাকে বলে । তো ব্যুরো ধানটা এখনি সিজন তবে ব্যুরো ধান অনেকে ফেলে নাহ বা অনেকে করে নাহ । যেগুলো জমি হয়তো লাগাতে পারিনি আলু লাগাতে পারিনি বা কোন সবজি লাগাতে পারি নি। সে সমস্ত জমি গুলোতে ব্যুরো ধান লাগিয়ে দেয় বা ধরে রাখো যে নিচু জমি হ্যা ডুবে যাওয়ার একটা সম্ভবনা থাকে বৃষ্টি হলে বা জল হলে সেসব জমি গুলোতে ওই এখন ব্যুরো ধান বলে একটা ধান হয় তো সে ধানটা এখন লাগাই। আর এমনিতে তো সকলে আলুই বেশি লাগাই আলু গম সরষে এই সমস্ত জিনিস গুলোই বেশি চাষ করে। তবে ইদানীং আমাদের দিকে কয়েকটা ওই ছাগলের farming এর খুব একটা উদ্দ্যেগ নিয়েছে সাধারন চাষিরা।

তো এইদিকে আর কি তো তারা দেখি ওই পাড়ায় পাড়ায় গিয়ে আর কি ওরা কিন্তু ব্রিড দিচ্ছে মানি চাষিদেরকে উদ্দ্যোগতা করাচ্ছে বা চাষিদেরকে motivation করাচ্ছে যে ছাগল farming একটা ব্যাপার নিয়ে যে ছাগল তোমরা পোষো ছাগল মুরগি এইসমস্ত জিনিসগুলো বাড়িতে ফার্ম করে ধরো রাখো যে একটা ছোট ঘরের মধ্যে আহ বারো পনেরোটা ছাগল পুষলে মোটামুটি একটা সময় বছর খানিকের মধ্যে ভালো টাকা দিবে এই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। তুমি কি সেটার খবর টবর শুনছো। হম আমি সেটার খবর শুনছিলাম মানে এইটা তো খুবই লাভের বিষয় কেনো নাহ একটা ছাগল যদি ঠিক মত আর কি লালন পালন করা যায় সেক্ষেত্রে তো মানি ছাগল দুধটা দিচ্ছে সে দুধটা বেঁচেও মানে সেটার থেকে লাভ হতে পারে। হম ছাগল বলো গরু বলো হ্যাঁ এই সমস্ত পশু পালন গুলো কিন্তু ওই আমাদের এডিও থেকে হোক বা ব্লক এর department থেকে কিন্তু ওরা এসে ওরা এই সমস্ত মানি motivation করে দিয়ে যাচ্ছে তো আমাদের পাড়াতে এসেছিলো শুনছিলাম অফিসাররা বলছিলো এইরকম যে আপনাদের মানে ব্লক থেকেই দেওয়া হবে হ্যাঁ তো আপনারা নিয়ে সেটাকে বাড়িতে পুষতে পারেন আর কি ঘাসটাস খাওয়াতে হবে আর তো বাড়ির যাবতীয় যা জিনিস আছে ধরে রাখো যে নষ্ট হইয়ে যাওয়া সবজি গুলো হম বাঁধা কপি বলো, ফুল কপি বলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা যেগুলো হয়তো আমরা অবশিষ্ট পাতাগুলো আমরা ফেলে দিচ্ছি সেসমস্ত জিনিস গুলো খাওয়ালেই তো হয়ে যাবে । এরা একটু ক্যাম্পাইন করে বেরাচ্ছে দেখছি। খড় বিচুলি যেটা হয় সেটা খাওয়ালে ও গরুর ক্ষেত্রে হয়ে যায় আর কি হ্যাঁ গরুকে খড় খাওয়ানো বলো ভুসি বলো হিমুল দাস্তা এইসমস্ত জিনিসগুলো খাওয়ানো হয় তারপরে ওইযে ভাতের ভাতের ফ্যান যে জিনিসটা হয় সে জিনিসটা খাওয়ানো যায় হম বা এমনিতো গরুরা ভাত ও খায় যদি ভাত অবশিষ্ট বেচে যায় সে সমস্ত জিনিস যদি দিয়ে দেওয়া যায় তাহলে ওরাও খেয়ে নেয় তো এইগুলো খাওয়ানোর দিকে অসুবিধা নেই। তবে এইযে লোক লাগবে মানে হয়তো বাহিরে বের করতে হবে বা ধরে রাখো যে গরুটা রাখলে গরুটা পায়খানা টায়খানা করবে সেগুলা পরিস্কার করার লোক লাগবে। তো এইগুলো কিন্তু লাগবে আর কি হম লাগলেও যা দেখতে পারছি গরুর গোবর থেকে অ ঘুটে তৈরি করে সে দিয়ে রান্না করা যায় তাতে ও তো মানে কিছু খরচ আর কি কমে। হ্যা, হ্যাঁ, হ্যাঁ একদম একদম খরচ কমে আর উম এইটা একটা মানে উনুনের জন্য বেশ ভালো, কারন গ্রামে্র লোকে এখনো অনেকে আছে যারা উনুনে রান্না করে। বা অনেক লোকেরা আছে যারা গ্যাসের সামর্থ্য নাই সে গ্যাস নিয়ে সেটাকে রান্না করবে তো উনুনে রান্না অনেকে করে হম তাছাড়া এখন তো অনেক দোকানে ঘুটে এমনি বিক্রি করতেও দেখা যায় কয়লা ঘুটে এইগুলো আর কি বিক্রি হচ্ছে অনেক দোকানেই দেখা যায় সেটা । হম হম হম শহরের দিকে এই সমস্ত জিনিস গুলো দেখা যায় যে ঘুটে গুলো বা বিক্রি হয় দেখা যায় । কিন্তু আমাদের এইদিকে বিক্রি খুব সচরাচর দেখা যায় নাহ

ভালো মানে কি যারা যাদের চাষি তাদের কে কিন্তু গরুর হাল লাগেই তারা জমি চাষ করতে এখন যেহেতু agriculture এ বিভিন্ন টেকনোলজি ডুকে গিয়ে ধরে রাখো যে ট্রাকটার হয়ে গিয়েছে পথ আলাদা হয়ে গেছে তাও সত্তেও কিন্তু গরুতো একটা লাগে যেহেতু চাষ করার পর একটা মই দিতে হয় তো সেই মই দেওয়ার জন্য কিন্তু গরু খুব প্রয়োজন গরু নাহ হলে সেখানে কিন্তু মানুষ টেনে নিয়েও যাওয়াটা মানে তিনটা লোক লেগে যাবে তো সেইক্ষেত্রে গরু কিন্তু মোটামুটি যারা চাষিরা আছে তাদের বাড়িতে থাকেই মোটামোটি। হম গরুর তো অনেক মানে উপকারই পাওয়া যায় গরু থেকে কেননা গরু দেখা গেলো হাল চাষ করানোর ক্ষেত্রে গরু কাজে লাগছে।

সমস্ত দুধ যারা পাচ্ছে সেগুলো নিয়ে সেগুলোকে বিক্রি করেও লাভবান হচ্ছে । হম হম গরু যারা গাই পুষছে তো তাদের হয়তো দুধ হচ্ছে বা তারা হম হয়ত তারা বাড়িতে দুধ খাচ্ছে সেটাও একটা ব্যাপার আছে এইগুলো কিন্তু চলছে আমাদের এইদিকে ভালোই চলছে চাষ বাসের agriculture এর এই সমস্ত জিনিস গুলো কিন্তু আমরা মানে সচরাচর একটা সব জায়গাতেই চলছে আমাদের দিকে তো

যে motivation দিচ্ছে যে বাড়িতে বসে মানে বাড়িতে এইগুলো পুষতে ছাগল টাগল যদি কিছু লাভ হয় করতে হবে । দেখা যাক এইগুলি করলে তো বেশ ভালোই লাভ আছে বলেই মনে হচ্ছে হম হম আমারো তাই মনে হচ্ছে আর তো এইবার আম খেতে চলেছো আমাদের দিকে আমের সিজনে। হম যাওয়ার তো ইচ্ছে আছে দেখা যাক । এই আম মোটামুটি এখনো টাইম আছে হম টাইম লাগবে

হম সবে মুকুল এসছে মুকুল এসছে ফুল ফুল ঝাড়বে ফল হবে অনেকটা সময় আছে তবে আম চাষ করাটা একটা মানে বিশাল কঠিন কাজ মানে

মানে আম এখন মকুল আছে তো যে গুটি হয়ে যাবে একটু ফুল থেকে ফল হয়ে যাবে তখন আমাকে ডেইলি যেতে হবে বা একদিন পর পর যেতে হবে কারন এইযে মাছি বসছে বা কোন পোকা বসবে।

ছোট একটা হবে যে আমটা তাহলে সেটাও ঝড়ে যাবে তো এই জিনিস গুলো এই জিনিস গুলো খুব একটা পরিচর্যা দরকার আমটা ও পরিচর্যার দরকার আমরা তো লেগেই থাকি কারন এইটা seasonal ফল এইটাতে আমরা লাভ মানে লাভ পাই পাই, তবে একটা সিজনাল ফলের মানে মজাই আলাদা খেতেও টেস্ট আছে আর সঙ্গে দাম তো পাওয়াই যায় আর আমাদের এইখানে তো আম চাষ টাই বেশি হয়

কারন আম চাষ যদি ঠিক মত করা যায় তো সে ক্ষেত্রে লাভের পরিমান টা আমাদের কাছে ভালোই থাকে কারন বাড়ির গাছ থাকলে তো কথাই নেই হম পুরোটাই লাভ শুধু যা খরচা আছে আর কি যে লেবার খরচা আর হচ্ছে কীটানাশক কিছু খরচা বাধে বাকিটা পুরোটাই হম আমার কাছে তো খুব একটা মানে কীটনাশক বা ওষুধ তো সেরকম একটা দিতে হয় নাহ অল্প স্পল্প দিলেই হয়ে যা গিয়ে মোটামুটি পরিমানে হলেও পরে তাহলে আমটা আর ঠিকঠাক হলে অসুবিধা হয়না আর ঠিক আছে তাহলে আজকের মতো হলো অনেক কথা হবে পরে কথা হবে আবার । আচ্ছা ঠিক আছে পরে আবার কথা হবে bye